এবং এখানে মানুষের বিভিন্ন কাগজের আপডেট ও করা হয়।

এখানে প্রচুর মানুষ শরীরচর্চা ব্যায়ামের জন্য আসে।

এবং প্রচুর মানুষ এই খেলা দেখতে আসে।

এটা হল একটা ফুটবল খেলার মাঠ।

এখানে প্রচুর স্টুডেন্ট পড়াশুনার জন্য আসে দূরদুরান্তর থেকে।

এখানে তিনটি চারটি কালারের ফুল আছে।

এখানে একজন মহিলা গান গাচ্ছে।

এরমধ্যে দেখা যাচ্ছে অনেক গুলি ইন্সট্রুমেন্ট ।

এবং দূর দূরান্তর থেকে স্টুডেন্ট এসে এখানে ভর্তি হয় পড়াশুনা করার জন্য।

এবং এর নীচে পদ্মফুল দেখা যাচ্ছে।

এটা হলো একটা সম্পূর্ন ইঁটের তৈরি বাড়ি।

এবং বিভিন্ন দূর দূর থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসে।